দেখা যাচ্ছে এবং এক সাইড এ কিছু ছোট ছোট ঘাস দেখা যাচ্ছে এবং রাস্তার দু দিকে মাঠ দেখা যাচ্ছে। কিছু লোকজন তাদের লাগেজ নিইয়ে এগিয়ে চলেছে।

এখানে একটি বিনোদন মূলক পার্ক দেখা যাচ্ছে এবং পুরো জায়গাটি একটি মাঠের মতন অনেক বসার জায়গা করা আছে এবং এখানে অনেক গাছ আছে।

এখানে একটি বাস এর ভেতরের দৃশ্য দেখানো হয়েছে এখানে নীল রঙের অনেক সিট্ আছে এবং দু সাইড এ জানালা আছে জানালায় নীল পর্দা ঝোলানো আছে।

এবং একটি সাইকেল নিয়ে একটি ছেলে এগিয়ে চলেছে এবং দূরে অনেক গাছ দেখা যাচ্ছে রাস্তার বাঁদিকে অনেক বড়ো ছোট গাছ আছে ।